hello লালু দা

বয়েস তো আর কম নেই বয়েস বাড়ছে। সেটা তো অবশ্যই তার কারণ বয়স তো কারোর জন্য থাকে না তাই না বয়স তো চলতেই থাকে এর মধ্যে শরীর খারাপ হবেই যেহেতু বয়েসটা হয়ে হয়ে গেছে আপনার এ জন্য সময় টুকু শরীর খারাপ হবেই আরকি এটা তো স্বাভাবিক ব্যাপার সেটা নিয়ে কোনো মাথা ঘামানোর দরকার নেই যাহোক নিয়ে আপনি এখন আগেকার থেকে সুস্থ আছেন তো আর সুস্থ আর বলেন না মানে কি বলবো শরীর এই সুস্থ হচ্ছে এই অসুস্থ হচ্ছে সকালে সুস্থ হচ্ছে তো বিকেল এ অসুস্থ হচ্ছে মানে শরীর না মানে কি বলবো washing machine যে বুঝতে পারছিনা

আচ্ছা আচ্ছা তাই সেটাও তো বটে কিছু করার নেই বুজতে পারছেন তো তাহলে আপনি Medicine ঠিক ঠাক নিচ্ছেন তো এখন হম Medicine খেয়ে খেয়ে তো মনে হয় শরীরের রক্তর থেকে ওষুধ বেশি হয়ে গেছে এত মে Medicine খাচ্ছি তাই আচ্ছা আচ্ছা Medicine টা না খেলেও কি যত দূর আপনার আয়ু আছে বা বাঁচবেন সেটা কোনো ব্যাপার যদি ওটা বন্ধ করে দিন তো আর বাঁচা মারবে কে আমাকে বাঁচবো তো আরে দাদা সেটা বলতে চাইছি না যাই হোক নিয়ে সেদিনকে আপনাকে Call করবো বলছিলাম আরকি সেদিনকে আরকি আমি একটু ব্যাস্ত হয়ে গেছিলাম কাজের জন্য তাই Phone টা করতে পারিনি তো কিছু মনে করবেন না হ্যাঁ না না লালু কোনো দিন কিছু মনে করে না একটা কথা শুনেছেন তো

যে যত দিন ভারত এ থাকবে আলু ততো দিন বেচে থাকবে লালু

এই তো আমার নামে Dialogue আমি দেখবো নাতো কে দেখবে আপনি সেটা তো বটেই আপনি কি Google এ Search করে দেখেছিলেন যে লালু নামে কোনো মানে একটা Dialogue বা কিছু দিচ্ছে কি না অরে Google Search করার কি আছে আমি তো একটা Google গোটাই ছাড়ুন বাদ দিন আহ কাজের কথায় আসুন কি বলছেন বলুন হ্যাঁ বলছিলাম কী এই তো Ration card টা আবার নতুন হচ্ছে একটা ছোটো Card একটা বড়ো Card বলেছে সেটার বিষয় এ কিছু জানেন আপনি এ দেখুন আগে ওদের বড়ো বড়ো স্বপ্ন ছিল তাই বড়ো Card করেছে এখন ওদের ছোট ছোট স্বপ্ন মানে লোককে ছোট ছোট স্বপ্ন দেখাচ্ছে তার জন্য ছোট ছোট Card করেছে আরকি বলুন তো এখন তো ধরুন আহ দেশটা একটু Modeling হচ্ছে সেইজন্যে Card টা দেখতেন সেই নেতা পারা একটা Card ছিল ঠিক আছে তো সেই Card টাকে দুরু দুরু যেত

না না দাদা সেটা না আপনি হয়তো জানেন না এই বিষয়ে আমি এই বিষয়ে জানি আপনি যেটা বলছেন সেটা ভুল হ্যাঁ তো কোনসা আমি বলেছি যে আমি যেটা বলেছি সেটা ঠিক হ্যাঁ হ্যাঁ এটাই এটাই তার কারণ দেখুন ছোটো Card আর বড়ো Card এর মধ্যে যদি পার্থক্যটা বলি ছোটো Card যেটা আছে আর বড়ো Card যেটা আছে বড়ো Card এ দেখেন যেটাতে মানে দশ কিলো চাল দেয় যদি বলা হয় বড়ো Card এ ছোট Card এ দেবে তার Half টা মানে পাঁচ কিলো দেবে সেটা বুঝতে পারছেন তো সেটা মানে APLBPL আর BPL তো আপনি এই কথাটা তো জানেন

মানে এইগুলোর Meaning টা কি APL আর BPL এর এটা কি আপনি জানেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই জানবো না কেন এটা সম্মন্ধে আমি কাজ করছি এই বিষয় আর জন্য না তাই হয় ও তাই নাকি তাহলে একবার বলুন তো যে APL আর BPL এর মানে Full From টা কি মানে এগুলোর

APL টা কে বানিয়েছে না BPL টা কে বানিয়েছে বানিয়েছে তো এটা সরকার বুজতে পেরেছো তো এটা public এর জন্য বানিয়েছে সরকার সেটা বড়ো কথা না বড়ো কথা হচ্ছে যে মানে এদের দুজনের Full Form টা কি এই যে আমরা বলছি যে আমি বলছি যে আমি BPL ঠিক হলো লালুদা Is ABPL তো সেটা হচ্ছে যে তাহলে BPLFull From টা কি? আচ্ছা আচ্ছা BPLFull From টা কি সেটা বলছো তো হ্যাঁ তো দাদা আপনি কি শুনতে পাচ্ছেননা না আহ কি বলবো আর কিছু বলার নেই আপনাকে ঠিক আছে তো আপনি একটু সন্মানীয় ব্যাক্তি বলে কিছু আর বলছি না

হ্যাঁ তো APL কি বললেন একটা কি line আহ আমরা ভাবতাম যে Rail Line তো আপনি কি একটা line বলছেন ও মাথার উপর দিয়ে চলে গেলো তো ঠিক আছে সেটা বড়ো কথা না বড়ো কথা হচ্ছে BPL টা কি BPL টা ধরুন তো আমরা সেহেতু BPL টা বলুন হ্যাঁ হ্যাঁ BPLfull form যদি বলতে যাই Below Poverty Line মানে আর কি Below বলতে যদি বলা হয় তাহলে যারা গরিব একদম তাদেরকে বলা হচ্ছে Below বুঝতে পারছেন তো APL আর BPL এর মধ্যে যেহেতু

বলছি তাহলে সরকার কি আমাদিকে মানে গরিব বলে ওই মানে Card টা তে লিখে দিয়েছে যে আমরা গরিব অরে হ্যাঁ দাদা হ্যাঁ সেটাই সেটাই তার কারন দেখেন সরকার যারা BPL আর কি তাদেরকে কিন্তু সবকিছু সুবিধাটা একটু বেশি দিয়ে দেয় আর যারা APL আর তাদেরকে কিন্তু সবকিছু সুবিধা বেশি না আপনি এই যে যেমন বাড়িটা আপনি করছিলেন তা করছেন হয় তো হইয়া গেছে কি আমি জানি না completed তো APL যারা তাদেরকে কিন্তু বাড়ি দাওয়া হবে না যারা APL তাদেরকে ration card দিক থেকে যদি বলা হয় আপনি যা যেখানে কুড়ি কিলো দশ কিলো পাচ্ছেন যারা APL তারা কিন্তু আট কিলো সাত কিলো পাঁচ কিলো এইরকম পাবে বা আপনি যেগুলো মানে double আপনি মানে যদি বলা হয় সরকার পঞ্চাশটা হয় তো কিংবা একশোটা হয় তো আমি মিনিমাম ধরছি আর কি যে একশোটা আপনাকে সুবিধা দিচ্ছে সরকার সেখান থেকে

তো ব্যাপার টা হচ্ছে ওরা Fifty Percent পাবেই বা কেন ওদের কাছে টাকা আছে ওরা কিনে নিবে তো আমাদের কাছে টাকা নেই সেতু আমাদিকে ওদের ও Fifty Percent টা দেওয়ার ব্যবস্তা করে দিতে পারবেন না সেটা তো আমার দেখেন আমার যতটুকু জানা আছে তার মধ্যে যদি বলি সরকার এই ব্যাপারেই কিন্তু একটু বাংলাটা চল মানে দ্বন্দ্বটা চলছিল আর কি এই যে আ যারা আর কি মানে Rich আছে যারা যারা যারা Above কি যাদের কিছু আছে আর কি তাদের ক্ষেত্রে কেমন সুবিধাটা দেবে সেটা নিয়ে কিন্তু একটা কয়েক দিন আগে আন্দোলন হয়েছিল সেখানে News এ হয় তো দিয়েছিলো আপনি হয় তো দেখান নি ABP আনন্দতে তো সেখানে তো এক আমি দেখলাম সেই News টা তো ওটার ক্ষেত্রে অনেকদিন আগেই যে হয়ে গেছে তো সরকার Time মতো হয় তো এখনো পৌঁছায় নি বা পৌঁছেছে সেটা কিন্তু সরকার সিদ্ধান্ত নেবে বা সরকার এরপর কিন্তু

এটাই তখন জানতে পারবো বুজতে পারছেন তো অরে মশাই আপনি কি কথাটা বললেন এই যে আন্দোলনটা হলো সেদিন আমি যে দু বারীটা খেলাম না লাঠিতে এখনো দাগ আছে আমার ঠিক আছে তো আপনি বলছেন যে এ বাবা আন্দোলনে আপনি জাননা ABPAnanda দেখেন না

একবারে অরে কি বলবো খতরনাক মেরেছে আমাকে এটা কি সত্যি বলছেন আপনি মেরেছে আমাকে হাসি পাচ্ছে বাবা

অরে দাদা হাসতে থাকলে হবে বলুন বলুন হ্যাঁ দাদা আপনি বিশ্বাস করুন আমি গেছিলাম ও আচ্ছা আচ্ছা যাক কোনো ব্যাপার নাই একটা বাড়ি খসেছেন তো নিজের জন্য খেছেন তাই জন্য না কিন্তু এটা আমার মনে হয় না দাদা Police বা Public Servant আছে তাদেরকে এই মানে মারাটা উচিত নয় তার কারণ Lockdown এর ক্ষেত্রে ওইটা হয়তো আমাকে মনে হচ্ছে একদম ঠিক করেছে Lockdown এ যেটা মে মানে সবাইকে আর কি মারতো কিন্তু সবাইকে মারাটা ঠিক নয় হয়তো কেও হয় তো সবজি কিনতে যাচ্ছে বা কেও হয় তো ডাক্তার দেখতে যাচ্ছে বা কেও হয় তো কিছু মানে

হ্যাঁ একদমই আপনি জানেন না এতটা কষ্ট হয়না মানে কি বলবো আচ্ছা আচ্ছা বুজলাম মানে আপনাকে দু চার বাড়িটা দিয়েছিল নিশ্চই থেকে আপনি কষ্টটা বুঝেন বা Fillings টা বুঝবেন তাই কি না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ একদমই আর কি বলুন তো না সেটা বড়ো কথা না ব্যাপারটা হচ্ছে

দাঁড়ান দাঁড়ান একটু দাঁড়ান ঠিকাছে মানে একটু অবস্থা খারাপ হয়ে গেলো তো কথা মনে পরে তো ব্যাপারটা হচ্ছে দেখুন Lockdown এ যে অবস্থাটা হয়েছিল ন Police যে মার ছিলো না

Police কিন্তু সবার মানে প্রতিশোধটা নিয়ে নিয়েছে এতো দিন যারা Police কে যারা জ্বালিয়েছে বা কি বলবো আপনাকে Police কে এত অত্যাচার করেছে না তাদের কিন্তু প্রতিশোধটা Police ভালো করে নিয়ে নিয়েছিল মানে পুরো ছয় চার আর ছয় খেলছিল Single এ কোনো ব্যাপার ছিল না যাকে দেখতে পেতো শুধু ছয় আর চার ঠিক আছে মানে একটা আলাদাই দাপট ছিল দাবদাবা যাকে বলে একদম একদম যারা Police ছিল আর কি Lockdown এর ক্ষেত্রে তারা কিন্তু খুব মজাটা নিয়ে নিয়েছিল দেখবেন কিন্তু Public কের ক্ষেত্রে এটা আমি খবর দেখেছি খুব মানে হাসিও লেগেছে এ হয় তো Police এর গাড়ি দেখলে কে কোন দিকে মারতো ছুট আর কি দোর মারতো বা Police এর গাড়ি নয় ও হয় তো একটা চারচাকা Scorpio কিংবা Bularo এল হয় তো সেখানে On Duty লেখা আছে Police ভেবে খুব সবাই ছুট মারতো দোর মারতো এইরকম তে পরিস্থিতি হয়েগেছিলো Lockdown ক্ষেত্রে হুম আরে লোকের কথা বাদ দিন আমার কি অবস্থা দেখুন একদিন আমরা গ্রামে গেছি ঠিক আছে

কি বলবো ভিতরে ঢুকে আছি তো মনে হচ্ছে জীবনটা মানে আমাদের heart beat র আওয়াজ শোনা যাচ্ছে কি বলবো আপনাকে বলুন তো মানে ব্যাপারটা বুজতে পারছেন আমাদের কি অবস্থা হয়েছিল এবার থাক থেকে টুকি মেরে দেখছি হ্যাঁ ভাই মামু গুলো বসে আছে তো আবার আমরা দেখছি এটা আবার কি অবস্থা আবার বাইরে বার হলে ভাই সর্বনাশ খতরনাক বাড়ি খাবো ঠিক আছে আর এই যে কিছুদিন আগে বারীটা খেলাম না এটা আমার মানে কি বলবো আপনাকে কিছু বলার নেই আপনি বলছিলাম আপনি কি করতে গেছিলেন একটু বলেন তো যে আপনি মারটা কেন খেলেন বা কি করতে গেছিলেন যে ঐজন্য মারটা খেলেন